ছবিতে একটি মন্দির দেখা যাচ্ছে মন্দির কে খুউব সুন্দর ভাবে আলোদিয়ে সাজানো হয়েছে আর অনেক লোক দেখা যাচ্ছে লোকে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছেন দো মন্দিরের ভিতরে এমনি দেখা যা--

ছবিটিতে একটি মাছ দেখা যাক মৃত মাছ আশেপাশে বরফে রাখা কটি মাছ দেখা যাচ্ছে পেছনে তিন চারজন আরো বড় কাজ করতে যেতে দেখা যাচ্ছেন আর সামনে একটি মানুষ চেয়ার -এ বসে --

ছবিতে একটি গাড়ি দেখা যাচ্ছে গাড়িটি হলো সুইফট ডিজায়ার আর তার মধ্যে একটি মানুষ বসে আছে আশেপাশে একটি পুকুর আর কটি গাছ দেখা যাচ্ছে আর গাড়িটি রোড -এর উপর দেখা--